তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। সেখানে কিছু গাড়ি যাতায়াত করছে এবং কিছু মানুষ জনের ভিইড়।

তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে এবং রাস্তার ধরে কিছু প্রাণী শুয়ে আছে রাস্তা দিয়ে কিছু গাড়ি যাচ্ছে।

এবং রাস্তার একধারে সবুজ গাছে ভরা । সেখানে কিছু বসার কেদারা ও সমতল স্থান রাখা আছে।

ব-ড় সবুজ ঘাসে ভরা একটি মাঠ এবং মাঠটির চারিপাশে ঘন বন জঙ্গলে আবৃত ।

এবং মাঠের একধারে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান ।